এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি চারদিকে একটা পনেরো ঘর লাইট জ্বলছে।

এখানে একটা এ.টি.এম মেশিন দেখতে পাচ্ছি সেক্টরের শিসার ভিতরেই আছে ওই ম্যাচের এ.টি.এম মেশিন এর এ.সি লাগানো আছে।

সবুজ কালার -এর রং করা আছে সাদা কালার -এর রং করা আছে বিল্ডিং কা ডিজাইনিং লাইট জ্বলছে ।

গাছ দেখতে পাচ্ছি অনেক গুল নারকেল গাছ আমের গাছ আছে।